একটা মসজিদ দেখা যাচ্ছে। অ্যা মসজিদে অ্যা সবুজ হুম লাল সাদা রঙের ।

ক্রিম দেওয়া রয়েছে। অ্যা তারপরে অ্যা।

অ্যা সামনে তিন জন দাঁড়িয়ে আছে অ্যা লাইট পোস্ট রয়েছে।

একটা মাঠ দেখা যাচ্ছে। মাঠের মধ্যে স্পোর্টস হচ্ছে যেখানে একটা ছেলে।

একটা মাঠ দেখা যাচ্ছে। মাঠের মধ্যে স্পোর্টস হচ্ছে যেখানে একটা ছেলে --

ছাদ দেখা যাচ্ছে। দূরে অনেক গাছ রয়েছে টাওয়ার রয়েছে।

একটা প্যান্ডেল হয়েছে। তিনজন শাড়ী পরে আছে। তিনটি মেয়ে একটা ছেলে পাঞ্জাবি--

নতুন পান্ডেল হয়েছে। পুজোর সা তিনজন শাড়ী পরে আছে। তিনটে মেয়ে একটা ছেলে পাঞ্জাবি --

বিভিন্ন অনেক ফুল দিয়ে সাজানো রয়েছে।

শ্রী রাজেশ্বরী বুক লিমিটেড যেটা বইয়ের দোকান। সাইড -এ আছে উনন রাজেশ্বরী বুক --

পোড়ো বাড়ির মতন আছে। সামনে অনেকগুলো গাছ রয়েছে টুঁ --

হুম টা মত চলছে ।

হুম-ম সাইড -এ অনেক গাছ দেখা যাচ্ছে ।